হনুমান ঠাকুরের গলায় লাল জবা ফুলের মালা পরানো।

ছবিটিতে আমরা অনেকগুলি ফুলের টব লক্ষ করতে পারছি।

অনেকগুলি টপের -এর মধ্যে ছোট ছোট লাল ফুল ফুটে রয়েছে।

কয়েকটি মাটির টপে ফুল ফুটে রয়েছে।

ছবিটিতে আমরা একটি গাড়ি দেখতে পাচ্ছি।

মাঠের মধ্যে অনেকগুলি খেলনার জিনিস রয়েছে।

ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

রাস্তার মধ্যে একটি কুকুর দৌড়াচ্ছে।

আমরা এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

দোকানটির ভিতরে অনেকগুলো অ খাওয়ার জিনিস সাজানো রয়েছে।

ছবিতে আমরা একটি নদী দেখতে পাচ্ছি।

ব্রীজ -টির উপরে অনেক ছবুজ ছবুজ ঘাস রয়েছে ছোটো ছোটো।

ছবিটিতে আকাশটিকে নীল ও সাদা দেখাচ্ছে।

রেস্টুরেন্ট -এর সামনে একটি বোর্ড লাগানো বোর্ড -টিতে অনেক খাবারের ছবি।

মেঝেতে একটি ট্যালের ড্রাম রাখা।

জঙ্গলের মধ্যে দুইটি হাতি লক্ষ করতে পারছি।

জুয়েলারি -টার ভিতরে লাইট জ্বলানো রয়েছে।

ইস্কুল -এর ছাদের মদ্যে একটি নীল ড্রাম ।

সামনে একটি টেবিল -এ একটি লাল হেলমেট রাখা।

দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে।

মেঝেতে অনেকগুলি প্রোডাক্ট পড়ে রয়েছে।

রাস্তার পাশে একটি সবুজ কালার -এর ডাসবিন ।

ছবিটিতে আমরা একটি দোকান লক্ষ করতে পারছি।